মনে হচ্ছে যেন কোনো ফুল এক্সিবিশন ।

'' এবং এখানে একটি হম একটি রাস্তা দেখা যাচ্ছে''''। লাল হলুদ হুম দিয়ে পাথর বসানো রাস্তা তার দুপাশে-- ''

হম হাট বসেছে এবং অনে অনেকজন হাট দিয়ে--

গাছ দেখা যাচ্ছে ভিতরের বাগান গুলো দেখা --